এই ছবিটি কোন ঝর্ণার সামনে তিন চারটে লোককে স্নান করতে দেখা গেছে যারা ঝর্ণার মজা নিচ্ছে দাঁড়িয়ে।

এই ছবিটি একটি কোন স্ন্যাক বা রেস্টুরেন্ট -এর ছবি দেখা যাচ্ছে। এখানে সামনে একটি লোক টুপি পরে ফোন -এ গল্প করছে। আর তার ঠিক পাশ থেকে একটি লোক মাক্স পরে।

এই ছবিটি কোনো ইউনিভার্সিটি -র গেট মনে হচ্ছে যেখানে একটি বড়ো দরজার সামনে লেখা আছে প্রবেশ নিষেধ আর দূরে কিছু লোকজনকে দেখা যাচ্ছে তারা চলাফেরা করছে।

দূর দূরান্তে শুধু জল আর জল দেখাচ্ছে এটি খুবই সুন্দর একটি দৃশ্য।